. একটা চাষির কত কষ্ট হয় প্রথমে তো তোকে একটা উম বি বিচুন লাগাতে হবে বিচুনটা যখন চাষ করবে বিচুনটা হয়ে যাওয়ার পর তোকে জমিতে কাঁদান দিতে হবে জমিতে কাঁদান দেওয়ার পর বিচুনগুলো বড়ো হবে আস্তে আস্তে কতদিন পর দেখাশোনা করার পর লোক লোক মুনিশ এর ওপর এই একটা প্রচুর একটা উম যে সে একটা ধান চাষ করতে গেলে দুইতিন মাস লেগে যাচ্ছে না এতো কষ্ট করার পরেও যদি এটা হয় মানুষ কিন্তু আস্তে আস্তে চাষের প্রতি যে নেশাটা ছিল কিন্তু আস্তে আস্তে সেই নেশা থেকে মানুষ সরে আসবে এটা ভেবে . বীজ লাগাতে বুঝে ফেলবো বিচুনটা জমিতে তা সেটার জন্য তো প্রথমে বৃষ্টি হবে তবেই তো ফেলবো এবার

কিন্তু আমাদের তো এইরকম শুকনা জমিতে তো ফেলতে পারবো না সেটাই তো বলছি বৃষ্টিটা না হলেও তো জমিতে কাঁদান দেওয়া যাবে না এবার সব জায়গায় তো . একটা পরিকল্পনা নাই যে না হ্যাঁ অতিরিক্ত জল থাকবে যে ওই জলেই যে আমি চাষ করবো তও নয় একটা জমিতে ধর বীজ চাষ করতে হলে কিন্তু . জন্য গরম গরম জলটা লাগবে তাই না ঠান্ডা জলে কিন্তু হবে না কিন্তু নষ্ট হয়ে যাবে দেখিস

হ্যাঁ সেটাই যে যাদের ধর deep এর কাছেই জমিগুলো আছে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তেমন যাদের deep এর দূরে অনেকটাই দূরে আছে তাদের কিন্তু উম জলে তো অসুবিধা হয়ই এবং . গরম জলটা কিন্তু গরমগরম ই লাগবে . লক্ষ্য করে রাখবি দেখবি বিচুন ফেলার সময় বেশিরভাগ দেখবি deep এর কাছে কাছেই কিন্তু বীজ গুলো ফেলার চেষ্টা করে দূরে কিন্তু ফেলে হ্যাঁ সেটা তো বটেই কারণ গরম না জল না দিলে তো হবে না আর . এই যে বা তোমার গরম জল না দিলেও হবে যদি বৃষ্টির জল ঠিকঠাক হয় তো কিছুই হবে না কিন্তু আমাদের এখানে তো বৃষ্টির জল টাও ঠিক মতো হয় না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আসা করেছিলাম এ বর্ষা এতেও তো সেই বৃষ্টির জলের ধরো আমি সেই . দিলাম একটু দরকারে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

তো কাটার সময়ে তো কোনো অসুবিধাই হবে না জল বৃষ্টি তো হচ্ছে না এবার কাটার সময়তেই এত জল বৃষ্টি চলে আসবে সেটা তো জানতাম না হ্যাঁ হ্যাঁ তো তোর ধান ধানের ফলন কেমন হয়েছে রে ফলন ও অনেক ভালোই হয়েছিল কারণ টানটান জমি ছিল ধর তোর জল বৃষ্টি ঠিক করে মানে ওতোও পায়নি যেরকম যা দরকার ছিল সেরকম পেয়েছিলো তো ফলনটা একটু ভালোই হয়েছিল কারণ টানটান জমি ছিল বুঝতেই পারছিস হম হম তো তোর যে জমিগুলো ছিল একটা মাঠে ছিল না অন্য অন্য জায়গায় ছিল না এক জাগাতেই সব ছিল মানে এক বিঘা একজায়গায় ছিল আর একটু সরেই আর . তিন বিঘা করে এরকম করে করে মানে একটু মানে ওই একটা মাঠের মধ্যেই ছিল ও মানে সেখানে কোনো deep top ছিল না না কোন জলে চাষ করেছিল deep টা একটু দূরেই ছিল তা ওটার জলেই চাষ করা হয়েছিল মোটামোটি তারজন্যই তো pump টা ভালো হয়েছিল ধর deep ছিল বলেই হয়েছিল এবার deep এর জল তো চাষ করে নিলাম কিন্তু এবার এই কাটার সময় এই problem হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাটার সময় একটু problem হচ্ছে কিন্তু কিছু করার নেই দেখ এটা এইভাবে তো করতে হবে বা জমিতে চাষ করতে হবে এবার কি কি লাগাবি ধানের পর কি লাগাবি না কি করছিস পাঁচ বিঘা জমিতে কি চাষ করবি?

এমনি লোকসান দেখে আমি তো ভাবছি আর কিছু লাগাবোই না আর এই তো বন্যা তো চলেই আসছে তো আমাদের যে কানাট টা আছে সেটা তো ডুবে গেছে পুরো নদীতেও তো পুরো ভর্তি হয়ে গেছে আর বলিস না আমাদের এখানে . same case একটা বন্যা আছে ওই বন্যা তে তোর কিছু ধান তো ডুবে গেলো রে ভাবছি আমাদের দিকে আসবে কি না সেই tension এ তো পরে আছি তা ওই কিছু কিছু জমি ধর ধান লাগিয়াছিল কৃষক ওই দিকের সব দেখছি তো ডুবে গেছে ওরা তো কান্না টান্না করছে কি করবি বল লোকসান হয়ে গেলো বিশাল ব্যাপার হ্যাঁ আমাদেরও তো এক এক বিঘা যেটা কান্দুরের ধারে ছিল ওটা তো ডুবে গেছে এদিকের side এর এটা আছে একবিঘা ওটা পুরো এখনো মানে পুরোটাই ডুবে গেছে কিছু দেখায় যাচ্ছে না

হ্যাঁ হ্যাঁ বৃষ্টি থামতেই চাই না দেখ তোরা ওইদিকে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে রে?

তবে বৃষ্টি তা কখন হয়েছে সকাল থেকে হয়েছে না বিকাল থেকে না দুপুরে রাত্রের দিকে হয়েছে কোন time এ সবচেয়ে বেশি বৃষ্টি টা হচ্ছে? হচ্ছে বলতে তো রাত্রেই একটু বেশি হচ্ছে সকাল বেলাতে দেখছি যে আরো বেশি করে ডুবে যাচ্ছে ও মানে তোর সকালের দিকে একটু বেশি বৃষ্টি হচ্ছে আজ আর দুপুরের দিকে একটু থেমে যাচ্ছে নিয়ে আবার সেই রাতের দিকে হচ্ছে টানা কদিন ধরে বৃষ্টি হচ্ছে তোদের ওইখানে? টানা হয় নি ওই তিন দিন ধরে ধর একটু থামছে আবার হচ্ছে একটু থামছে ধরে না আজ সকালে যদি না হচ্ছে তো বিকেল থেকে রাত সন্ধ্যা অবধি হয়েই গেলো আবার ধরে সন্ধ্যায় একটু ছাড়লো তো রাত ভোর থেকে আবার হতে লাগছে এরকম করেই চলছে তিন দিন থেকে ও মানে বুঝতে পারছি মানে . টানা হয় না মানে এক আধ সময় বৃষ্টি আসছে মানে বৃষ্টির বেগ টা কেমন রে? টিপটিপ করে পড়ছে না অতিরিক্ত পড়ছে না মাঝারি বৃষ্টি বৃষ্টিটা কে কিরকম হচ্ছে তোদের ওইদিকে? আমাদের এইদিকে একদম মানে যখনি আসছে একেবারে ভাসিয়া দিচ্ছে একেবারে চরম বৃষ্টি পড়ছে হ্যাঁ আমাদের এইদিকে বলিস না রে আমাদের দিকে তো বৃষ্টি টা সকাল বেলায় লাগছে দুপুরের দিকে কিন্তু থেমে যাচ্ছে আবার সেই বিকেলের রাত্রের দিকে সন্ধ্যা হচ্ছে আবার সেই শুরু হয়ে যায় সেই রাত পর্যন্ত টানা বৃষ্টি এর ফলে তো বন্যা চলে আসতে পারে বন্যা তো চলেই এলো আবার এইদিকে সব ধান গুলো সব ডুবে গেছে চাষীরা তো হায় হায় হায় করছে সব মাথায় হাত চাষীদের যে কি হবে না হবে এতদিন কষ্ট করে ধর একটা চাষী যখন একটা ধান লাগায় তো ধানে তো একটা পরিশ্রম থাকে এতদিন কষ্ট করে ধান লাগিয়া যদি সেই ধনটা ফলনটাই যদি না খেতে পারে তো স্বাভাবিক ভাবেই তো মানুষ স্বাভাবিক ভাবেই বিষয়টাতে দুঃখ হবেই না কেননা ইটা সারা বছরের খাবার

পাঁচ বিঘা জমি লাগাতে তোর আমার অনেক কষ্টই হয়েছে আবার টাকাও খরচা হয়েছে এবার যদি ডুবে সব যদি জলে ডুবে এক বিঘা তো চলেই গেছে ধর ওটার তো আশা আমি ছেড়েই দিয়েছি তা আর চার বিঘা যেটা আছে ওটাও যদি চলে যাই তো এবার খরচাও যত খাটলাম সব বেকার হয়ে যাবে আবার loss ও হয়ে যাচ্ছে সব হ্যাঁ সেটাই তো বলছি এতদিন ধরে যে খাটলাম যে খাটনির যে একটা পরিশ্রম সেটা তো না পেয়ে এমন সারা বছরের যে খাবার মানুষরা খাবে কি রে তা অনাহার সৃষ্টি হয়ে যাবে না সবাইতো ঠিকমতো দু দুপেটা ভাত খেতে পাবে না তো বাচ্চারা সেটাই তো ভাবছি চাল তো করতেই হবে হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমার তো ভাবনা তো ওইখানেই যে এত কষ্ট করে এত পরিশ্রম করে একটা ধান চাষ করতে নেই নেই করে তিন চার পাঁচ মাস লাগছে এই যে একটা long process চলছে যে ধানের বীজ থেকে শুরু করে ধান হম ধান একদম সম্পূর্ণ পাকা থেকে শুরু করে এই যে একটা processing চলছে এই processing এর পরে হটাৎ করে যদি বৃষ্টি চলে আসে তাহলে একটা চাষীদের পক্ষে খুবই একটা খারাপ সময় হ্যাঁ সেটা তো বটেই দেখ অটো কষ্ট করে ধান টান লাগিয়ে যদি বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে যায় তখন মন তো খারাপ হবেই হ্যাঁ হ্যাঁ সেটাই তো মনটা তো খারাপ হবেই মনটা খারাপ খারাপ হওয়ার কথা না এই যে কষ্ট করে কয়েকটা বীজ তৈরি করতে কতদিন time লাগে বলতো দুই তিন মাস করে time লাগে সেই বীজ তা আসতে আসতে সেটা বড়ো হয় এবং সেই বীজ টা বড় হওয়ার পরে সেই জমে জমে সেই চাষ করার জন্য বিভিন্ন কিছু করতে হয় না এত কষ্ট করে মেহনত করে যদি জমিতে চাষ করার পরে জমিটা ঠিকঠাক ফলন না পেয়ে বা ফলন যদি হয় যদিও বা হয়েছে বৃষ্টির কারণে সেটা আবার নষ্ট হয়ে যাচ্ছে না তাই এবার ধরে তোরা বৃষ্টি তে আরেকটা ভালো হতো যে ধরে সময়ে যদি বৃষ্টি টা হতো বৃষ্টিটা ভালো লাগতো দোয়ার সময় বৃষ্টিটা খারাপ তো লাগবেই এবার তা তুই ঠিকই বলেছিস সময়ে বৃষ্টি মানে কি যখন আমাদের দরকার ছিল দেখ যে সময়ে বৃষ্টি হতো তো কি হতো deep এর যে একটা পয়সা লাগতো না সেটা তো লাগতো না ধর জলের একটা ব্যাপার ছিল এবার deep এর deep তো সেভাবে supply দিতে পারে না তার জন্য জলটা প্রত্যেক কৃষকদের কাছে ভালো হতো বুঝলি হম এবার ধর বৃষ্টির পানী হলে যত ফলন হয়েছে আমার তো ভালোই ফলন হয়েছিল কিন্তু যাদের যাদের হয় নি . মনে একটু দূরে যাদের ছিল ধর আমার যে এক বিঘা যেটা ডুবে গেছে ওটাতে একটু কম হয়েছে তো ওটাও ওটাও তো ভালো হতো যদি বৃষ্টির জল হতো তো আরো আবার ওগুলোর পশে যেগুলো আছে সেগুলোও ভালো হতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম যদি বৃষ্টির জলে হতো তাহলে ভালো হতো কেননা চাষের পক্ষে যদি ওই বৃষ্টি ওই বৃষ্টির জল তা যদি তখনি হতো তো কাদান টা দেওয়া হতো জমিতে জমিতে ধান পোঁতাও হতো কিন্তু দেখ এত ইয়ে কিন্তু কিছু বলে তো সেটাই তো এবার কারোর কিছু করারও নেই কারণ উপর থেকে বৃষ্টি আসছে তখন কাকে কি বলবে বল এবার তাইতো উপর থেকে যদি বৃষ্টি চলে আসে হটকার তাহলে তো খুবই মুশকিল এই আচমকা এবার বৃষ্টি তো বলে কয়ে আসে না এমন অসময় বৃষ্টি লেগে যাই অসম্ভব ব্যাপার এই বৃষ্টি হবে না হবে না করতে করতে যেই বৃষ্টি পড়তে লাগলো বৃষ্টি তো না না

হ্যাঁ বৃষ্টি একবার হতে লাগলে দেখ বর্ষা গাজোল একবার লেগে গেলে তখন আর ছাড়বেই না গাজোল যে কতদিন চলবে এটা একটা বিরক্ত মানুষের প্রত্যেকটা বিরক্ত হলে প্রতিদিন যদি জল হয় মানুষ তো এরকম তো বিরক্ত তো ওই বোধ সৃষ্টি হবে হ্যাঁ . ওখানে ধর তোর ধান ডুবছে আর এখানে তুই কিছু করতে পারছিস না বসে থাকতে হচ্ছে তোকে তোকে তো খারাপ লাগবেই হ্যাঁ হ্যাঁ খারাপ লাগবে মানে বিশাল খারাপ একটা বিশাল হয়তো একটা অতিষ্ট কর ব্যাপার আমি তো কি করবো ভেবে পাই না বাবাকে বলছিলাম জল হচ্ছে তো কি করা যাই তো বাবা বললো কি করবি যেদিন জল তা থেমে যাবে তো উপর উপর ডগা গুলো কেটে দিবি বুঝলি ডগা গুলো কেটে করার পর machine এ হওয়া ধরে এটাই তো করতে হবে কারণ দেখ এবার আমি যদি ধান কাটি তো খড় তো নিচে থেকে যে খড় গুলো আছে সেগুলো তো পচেই আছে সেগুলো তো আর মারাও যাবে না machine এ করে

নিয়ে হাওদারে যে বড়ো বড়ো machine গুলো হয় না ওই হাওদারের মধ্যে মেরে দিতে হবে তাছাড়া কিছু করার নেই তো না আর তো কিছু করার নেই এবার ধর কিছু হয়েছে যখন একবার তখন বৃষ্টি যখন হচ্ছে তখন তো কিছু করার আমাদের নেই বৃষ্টি তো হওয়ার যেটা সেটা হবেই হ্যাঁ সেটাই তো বৃষ্টির যেটা কাজ সেটা ও করছে কিন্তু আমাদের করার কিছু নেই আমরা যতটা চেষ্টা করবো মোকাবেলা করতে এবার কি করলে সেটা ভালো হয় সেটাই এখন মানুষের কাছে ওটাই পথ তাছাড়া কোনো পথ দেখতে পাচ্ছি না যে কি ভাবে হবে খড় তো পাবেই না মানুষ যদি বা মুনিশ করে কাটি তা মুনিশের যা দাম মুনিশ করে যদি কাটি তো ওটা কেটে আবার গোল্লাতে হবে ইটা আবার বয়ে নিয়ে আস্তে হবে tractor এ করে এতে একটা খরচা ওই খরচা তা মেটানো খুব মুশকিল এটা তো বটেই কারণ দেখ খরচ তো আছেই সব আবার ধর যদি তোর ধান তা কাটি কাটতে খরচা বাড়ী নিয়ে যেতে খরচা মারবো খরচা দেখবো শেষবেলায় কিছুই থাকছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাইতো

মানে সেটা বাড়ী থেকে দেখবো আমাকেই দেখতে হচ্ছে আবার ধান লাগানোর জন্য হ্যাঁ ভারি থেকে loss করে দিবি এবার চাষ তো কি করে এখন বলতো প্রত্যেক বছর আগে থেকে মানুষ লাভ নিয়ে থাকে তো ওগুলো এক দু বিঘা যাদের থাকে তারা কষ্ট করে হোক loss করে হোক জমিতে গোপন করে বুঝলি বলছি যে বাড়ী থেকে যদি সব দিতে হয় তাহলে তো বেকার লাভ নেই হ্যাঁ হ্যাঁ আমি তো ভাবছি এরে এবছরে যা শিক্ষা পেলাম পরের বছরে সেই শিক্ষাটা আরো নেবো না এবার আমি তো মনে করছি বাবা তো বলছেই তাহলে কি করবি কর তা বাবা কে আমি বললাম তো আর বছর থেকে আমি ধান গুলো ঠিকায় দিয়ে দেব নাকি

করলে যেগুলো মানে যেটাতে ঠিকায় দিবি ধর তোর বাড়ীতে ধানও চলে আসবে কোনো অসুবিধা হবে না মানে তোর কিছু দেখাশোনা করতে হবে না তোকে

কিন্তু খাটনি রে ভাই সেই খাটনি থেকে তো কমব আমি হ্যাঁ অনেক মানে পুরোটাই তোকে কিছুই করতে হবে না ধর যা করার ওই করবে তোর জমিটা পেয়ে ওর ধান লাগাবে এটাই তু তো ধর ধান যদি না লাগাস তাহলে তো ফাঁকাই পরে থাকবে সেটাই তো বলছি আমি ও বললো যে এবার আমি নাই লাগায় তো বেকার ফাঁকাই পরে থাকবে এবার ফাঁকা পরে থাকলে তো হবে না বেকার আমারি loss যদি যদি তিন চার বিঘা ফাঁকাই পরে থাকে তো একটা কি বলবে মানুষে তা ধান লাগাচ্ছিনা তো যে মানুষ গুলো ধার ধান লাগানোর চেষ্টা করেছে তাদেরকে তো দিয়ে দে actually তার তো কিছু খেতে পাবে তারজন্য আমি বাবাকে বললাম না আমাদের গ্রামে তো অনেক গরীব আছে তারা তো চাষ করার চাষ করবার জন্য আমাকে বলছে ওদেরও জমি নেই তা আমা আমরা তো হয় না তো ওদেরকে দিয়ে দেব ওরা তখন চাষ টাস যা করবে যাই হোক আধাআধি বা যাই হোক যেই নিয়ম কানুন গুলো আছে কতটা নেয় আমি জানি না সেই ভাবে দিতে হবে হম যেটা তুই মানে কথা করে নিবি সেটাই দিতে হবে এবার ধরে না ওরও যদি তোর আমার মতো অবস্থা হয়ে গেলো ধর পুরোটাই জলে ডুবে গেলো তখন তোকে একটু একটু মানে ঠিকঠাক করে নিতে হবে যে হ্যাঁ তোর তো এবার দিতে পারবে না ও হিসেব করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ আমি তো তখন দেখতে পাবো জলে যদি ডুবে যাই তো আমি তো সেই জিনিসটা না রে ভাই জলে তো তোরো ডুবে গেছে আমারও loss তোরও loss দেখতে পাচ্ছি সেটা আলাদা ব্যাপার যদি জলে ডুবে গেলে কেউ কিছু করার নেই সেটাইতো যদি এরকম ভাবে জল যদি না হয় যদি এরকম চাষ ভালো হয় তাহলে কোনো ব্যাপার নেই আর জলে যদি সেই আমাদের এই বছর যা হলো আর বছর যদি same case যদি হয় তো সবচেয়ে খুব মুশকিলে পড়ে যাবো না সেটাইতো আর ঝড় বৃষ্টি যদি না জন্য যদি problem হয়ে যায় ধরে না ওর পুরো ধানটাই চলে গেলো তা এবার ধরে নে ওর তো loss হয়েই গেছে প্রথম থেকে আবার ধরে না তোকে যত দেবে সেটাও loss সেটাই তো ওই টাকাটা দেবে কে ধর একটা ধান লাগাতে তো খরচা আমি জানি রে ভাই একটা ধান লাগাতে কিরকম খরচা হবে না হবে আমার জানা আছে সেই খরচা টা একটা মানুষ সেই খরচা টা করবে সেই খরচা করার পর যদি আবার যদি ধানের বন্যা তে সেই সেই ধানটা ডুবে চলে যায় তা ওই যে loss হয়ে গেলো আবার আমাকে দিতে হবে যে ওর loss সবই তো loss খাটনি টাও loss সেই ধানটাই যা উঠলো সেটাও loss কি করবে বল হ্যাঁ ধানটাও loss আবার ও পুরো মানে তিন চার মাস যেটাই লাগবে খাটলো সেটাও loss হ্যাঁ আমি সেটাই বলছিলাম যখন ধান লাগাবো আশাকরি এবছরে যা হলো গত বছরে মনে হয় হবে না আমি আশা করি যা হয়েছে হয়েছে এবার কৃষক কৃষকরা এবার সেইরকম পরিস্থিতি নিয়ে ধানটা লাগবে তাইনা সেটাই করা ভালো আমিও দেখি এবছর লাগলাম আরেক বছর তো ভাবছি লাগাবো না অন্যজন কে আমিও দিয়ে দেব

হ্যাঁ তাহলে রাখো

হ্যাঁ রাখ তাহলে বাংলায় লোক সংস্কৃতির ইতিহাসে অনেকটাই সমৃদ্ধ হয়েছে বাংলার নানা দেবদেবীর মন্দির ও তাকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান সহ নানান ধর্মীয় সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাজাবলহাটে রয়েছে প্রায় আটশো বছরের পুরনো এমনই এক বিখ্যাত মন্দির স্বেত কালী রাজবল্লভী রাজবল্লভী মাতার মন্দির, যাকে কেন্দ্র করে একসময় বিকাশ হয়েছিল রাজবলহাট এর মত একটি সমৃদ্ধ জনপদের দুর্ভাগ্যক্রমে একের পর এক সংস্কার ও পরিবর্তনের কারণে মন্দিরের কোথাও আজ আর সেই প্রাচীনত্ব ছোঁয়া পাওয়া যায় না কিন্তু ইতিহাসের পথ ধরে লোককথার পথ ধরে এই গৌরবোজ্জ্বল অতীতে ফিরে যাওয়া খুবই সহজ আনুমানিক বারোশো বিয়াল্লিশ খ্রীস্টাব্দে রাজপুরে বর্তমানে হুগলি জেলার রাজবলহাটে শ্রীশ্রী রাজ বল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায় অবশ্য মতান্তরে ষোড়শ শতকে শ্রেষ্ঠ রাজ রাজা রুদ্র নারায়ণ রায় এই মন্দির নির্মাণ করেন দেবী রাজবল্লভী স্বেত বা সাদা কালী নামে পরিচিত আদতে দুর্গা কালী ও সরস্বতী এক মিশ্র রূপ এই রাজবল্লভীর, ত্রিনেত্রা মাথায় বিরাট মুকুট নানা অলঙ্কারে ভূষিত প্রসন্ন বদনা দেবী সাদা রঙের ব্যতিক্রমী কালীমূর্তিটি মাটির তৈরি বাম পায়ে বসে বিরূপাক্ষ শিবের উপর তার ডান পা বিশ্রাম নিচ্ছে মহাকাল ভৈরব এর বুকে বাম হাতের তালুতে আছে একটি সিঁদুরের পাত্র আর ডান হাতে দেখা যাচ্ছে ছুরিকা কোমরে ছোট ছোট কাটা হাতের মালা গলায় ঘন্টা মালা ছ ফুট উঁচু বিশালদেবী মূর্তি প্রথম দেখলেই দর্শনের সম্ভ্রম জাগে প্রত্যেক বারো বা চোদ্দ বছর অন্তর গঙ্গাজল ও গঙ্গা মাটি দিয়ে নতুন বিগ্রহ তৈরি করে অক্ষয় তৃতীয়ার দিনে দেবীর প্রতিষ্ঠা সম্পন্ন হয় আদি মন্দিরে সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে ভক্তরা পরবর্তীকালে নতুন করে তৈরি করেছেন মন্দির

মন্থত নাথ জহরলাল পর বহু ব্যয় মন্দির এর সংস্কার করেন এর পরে তেরোশো ছেচল্লিশ সালে তারা নাটমন্দির নহবৎখান দিঘির ঘাট ইত্যাদি তৈরি করেন

ঘন্ট এখানকার প্রসাদের অন্যতম বিশেষত ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে হয় সকাল আটটা থেকে বেলা দশটা পর্যন্ত কুপন পাওয়া যায় দর্শনার্থীদের ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর দুটোয় সন্ধে সাতটায় শুরু হয় সন্ধারতি আরতি দেবীকে নিবেদন করা হয় লুচি সন্দেশ ও ছানা রাত আটটায় বন্ধ হয় মন্দিরের দরজা

পিঠের অধিষ্ঠাত্রী দেবী কে চন্ডী বলা হয়েছে, প্রসঙ্গত চন্ডী প্রাচীনকালে অনার্য দেবী ছিলেন পরে আর্য ও অনার্য এর দীর্ঘ সংঘাতের মধ্যদিয়ে কাল ক্রমে তিনি লোক সমাজে পূজ্য হয়েছেন যাইহোক দেবী বল দেবী রাজবল্লভীর বর্ণনা পাওয়া যায় নানা জায়গায় নানা ভাবে কেমন যেমন কবিকঙ্ক মুকুন্দরাম চক্রবর্তী চন্ডী কাব্য বলেছেন রয়েছে রাজদোল বন্দী রাজবল্লভীর চরণে ইতিপুরে রাঙ্গিনি বন্ধ হয়ে এক মন আবার রাজবল্লভী মাহাত্ম্য বই টিতে বলা হয়েছে মন্দিরে সুবিছে মাতা শ্রী রাজবল্লভী শরৎ জ্যোৎস্নাপ্রভা বিশাল ভৈরবী বিল্লো মালা গলে ছুরি ধরে ডানহাতে প্রসারিত বাম হস্তে পাত্র শোভে তাতে রণরঙ্গিনীর মূর্তি ভীমা সুনয়না বরাভয় প্রদায়িনী প্রসন্ন অননা উজ্জ্বল মুকুটে শিরে ত্রিলোক জননী রাজবলহাট এ দেবীর আবির্ভাব বিষয়ে এক কিংবদন্তি কথা শোনা যায় একবার রাজবল্লভাট গ্রামে কোন এক বৃদ্ধ মালাকারের ঘরে এক নাম গোত্রহীন সুন্দরী বালিকা এসে হাজির হয় বৃদ্ধ মালাকার বালিকাটির মা-বাবার কোনো সন্তান করতে না পেরে মায়াবশত তাকে নিজের বাড়িতে লালন-পালন করতে থাকেন একদিন নিকটবর্তী নদী দিয়ে কোন এক ধনী সওদাগর সপ্তডিঙা সাজিয়ে নাচ গান ও নানারকম আমোদ আল্লাদ করতে করতে যাচ্ছিলেন ওদিকে মালাকার বাড়িতে পালিতা বালিকাটি এই সব নাচ গানে আকৃষ্ট হয়ে মাঝিদের নৌকা থামাতে বলেন কিন্তু ওই সদাগর বালিকাটির রূপে মুগ্ধ হয়ে তাকে অপহরণ এর উদ্দেশ্যে নৌকায় তুলতে ইশারা করেন আশ্চর্যের বিষয় বালিকাটি একের পর এক

সওদাগর জানতে পারেন এই বালিকা স্বয়ং ভগবতী, তখন সওদাগরটি তার কৃতকর্মের জন্য দেবীর কাছে কাতরভাবে ক্ষমা প্রার্থনা করেন দেবী তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তাকে এই জায়গায় দেবীর মন্দির নির্মাণ করতে আদেশ দেন পুজোর ব্যবস্থা করতে বলেন সওদাগর ডুবে যাওয়ায় ছয়টি নৌকো দেবীর কৃপায় আবার জলে ভেসে ওঠে আর সওদাগর দেব আদেশ অনুসারে রাজবল্লভী দেবীর পুজোর যথাযথ বন্দোবস্ত করেন

ভক্তদের অচল বিশ্বাস ও ভক্তি আকুল প্রার্থনা করে যেন ঝরে ঝরে পড়ে স্বেতকালী দেবী রাজবল্লবীর শ্রীচরণে মানত পূরণে শয়ে শয়ে পুণ্যার্থী প্রত্যেকদিন মন্দিরে আসে মন্দির কেন্দ্র করে স্পন্দিত হয় রাজবলহাটের জনজীবন, বছরের বিভিন্ন সময় মেতে ওঠে নানা উৎসব চৈত্রসংক্রান্তির দিনে মহা ধুমধামে বুড়ো শিবের গাজন ও ঝাপ হলেও বছরের প্রধান উৎসব টি কিন্তু হয় দুর্গাপূজার সময় রাজবলহাট এর সংলগ্ন এলাকায় দেবী দুর্গা রাজবল্লবী দেবী রূপে পূজিত হন আসলে রাজবলহাট এর এই মন্দির ও স্থানীয় জনজীবন পরস্পর যেন একি তালে চলছে আসলে রাজবলহাট এর এই মন্দির ও স্থানীয় জনজীবন পরস্পর যেন সম্পৃক্ত হয়ে গেছে সেই দূর ইতিহাসের সময়কাল থেকেই প্রাচীন বাংলার রাঢ় অঞ্চলের দক্ষিণ ভাগে রাঢ় অঞ্চলের দক্ষিণ ভাগে একটি উল্লেখযোগ্য রাজ্য ছিল ভুরীশ্রেষ্ঠ বা ভুর সুট আজকের পশ্চিমবঙ্গে হাওড়া ও হুগলি জেলা থেকে জেলা নিয়ে গঠিত একটি প্রাচীন ও মধ্যযুগের রাজ্য ছিল ভুর সুট, ধনী বণিক সম্প্রদায় ভুরি শ্রেষ্ঠদের বাস ছিল বলে এই রাজ্যটির নাম ছিল ভুরীশ্রেষ্ঠ, রাজবালহাট ছিল একটি বিখ্যাত ছোট বন্দর এবং এই ঐতিহাসিক রাজ্যের রাজধানী একসময়

এগুলির আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না কালের গর্ভে মিলিয়ে গেছে রাজবংশ ও রাজপ্রাসাদ ও তবে রাজবলহাট এর কাছে দামোদর নদের তীরে বলে একটি জায়গা কিন্তু এখনো আছে আইন-ই-আকবরী থেকে জানা যায় সুলেইমানাবাদ সরকারের অধীনস্থ তেত্রিশ মহলের সঙ্গে বসুন্ধরি পরগনা শুরুতে শুরভুট পরগনা দিয়ে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হত এই সমৃদ্ধির পর এই সমৃদ্ধির পথ ধরে দেবী রাজবল্লভী মন্দিরের সেবায় পাঁচশো বিঘা জমিকে পাঁচশো বিঘা জমিকে দেবোত্তর সম্পত্তি হিসেবে দান করা হয়